এই সব আর্টিফিশিয়াল গাছপালা দেখতে পাচ্ছি যাইহোক খুবই সুন্দর লাগছে জায়গাটা এখানে নানারকম টফি সবকিছু ঝোলানো আছে ।

এইযে ছবি দেখা যাচ্ছে এখানে একটা পুজোর প্যান্ডেল আছে ভেতরে ঠাকুর আছে খুবই সুন্দর লাগছে দেখতে।

এইগুলো কালীপুজো দুর্গাপুজোর সময় এরকম ধরণের খুবই প্যান্ডেল এসমস্ত ঠাকুর আমরা দেখি খুবই আনন্দ করি।

এই যে ছবি দেখা যাচ্ছে এটা ইডেন গার্ডেন -এর এ গেট ।

এর মন্দিরটা খুবই ভালো এ ইংরেজের আমলে তৈরি বিভিন্ন ভাবে ডিজাইন করা।

ইয়েতে এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় উম চাষের জন্য বীজ পাওয়া যায় খুবই ভালো।